ছবিটি সম্ভবত একটি বাজারের এখানে বেশ কিছু দোকান ঘর রয়েছে।

উপরে কিছু জিনিস ঝোলানো রয়েছে যেমন গয়না রুমাল ইত্যাদি।

নীচে একটি বাজারের ব্যাগ ও বসার টেবিল রয়েছে।

ছবিটিতে একটি হাসপাতালের ভিতরের অংশ দেখা যাচ্ছে।

বাঁ পাশে কয়েকটি ঘর দেখা যাচ্ছে সম্ভবত দোকান ঘর।

পিছে একটি লাল রঙের ঘড় দেখা যাচ্ছে।

মন্দিরটি সাদা খয়েরি এবং হলুদ রঙের মন্দিরটির দজ্জা কাঠের তৈরি।

এখানে বিভিন্ন জিমনাস্টিকসের সরঞ্জাম যেমন- ম্যাট ব্যালেন্স বিম এবং আনইভেন বার রয়েছে।

পিছে দর্শকদের জন্য গ্যালারি রয়েছে মেঝেতে বেশ কয়েকজন লোক সম্ভবত ক্রীড়াবিদ এবং কোচ উপস্থিত রয়েছে সিলিংয়ে প্রচুর লাইট রয়েছে।